যাতে তারা আরো রোদ্দুরের থেকে বাঁচতে পারে আর তারা এখানে বিভিন্ন কাঁচামাল বিক্রি করতাছে।

এবং আমরা এটি কোনো একটা বারান্দা দেখতে পাচ্ছি।

এই সিঁড়ির উপরে কয়েকটি বস্তা এবং ছোট ছোট কার্টুন বক্স রাখানো আছে।

এই সবিতে আমরা একটি রোড দেখতে পাচ্ছি।

এখানে আমরা চুলা দেখতে পাচ্ছি চুলার ওপরে একটি পাত্র আসে এবং টেবিল এর ওপরে মরিস পট এগুলি রাখানো আসে।

ভেতরে কয়েকটি চেয়ার আসে এবং টেবিল ।

ছবির মধ্যে কয়েকজন ছাত্র-ছাত্রী সবাই মিলে তারা একটা ইস্কুলের গেটের সামনে রাঙ্গলি বানাইতাছে।

এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি বাড়ির ফাং--

অনেকগুলি জিনিস পিছনে রাখানো আছে যে--

সেই দরজার উপরে স্বর্ণ মন্দির জুয়েলার্স করে লেখানো আসে যেখানে লাইট জ্বলতাছে।